আমি এখানে একটি চা পাতার ফ্যাক্টরি দেখতে পাচ্ছি।

সবুজ রঙ্গের বড়ো টিনের গ্রেট রয়েছে।

এখানে অনেকগুলি স্টুডেন্ট রয়েছে।

ঘরটির ভেতরে বেলুন দিয়ে সাজানো আছে।

এখানে একটি ফ্যান লক্ষ করা যাচ্ছে।

এখানে অনেক লোকজন দেখা যাচ্ছে।

ঘরগুলির বাইরের দিকগুলো নীল রং করানো রয়েছে।

জঙ্গলটির চারিদিকে অনেক বড় বড় গাছ আছে।

আমি এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

দোকানটির ভেতরে অনেক রঙের কাপড়ের পিস রাখা রয়েছে।

সামনে একটি বড় গ্রিলের গেট আছে।

মহিলাগুলির মধ্যে অনেকেই সাদা কাপড় টের জামা পরে আছে।

সামনে একটি বড়ো গেট রয়েছে।